উম-উম মানুষ হাঁটছে গেট টা খোলা আছে গাছ আছে গাছগুলো মাটিতে পড়ে আছে পাতা গুলো --

বেশ বড় সড় এইরকম কাজ চলছে কাজ শেষ হয়নি বাঁশের সিঁড়ি করা আছে ।

ময়ূরটার মধ্যে প্যান্ডেল করছে --

লোকজন গাইছে একটা হার ই হারমনিয়াম বাজাচ্ছে একজন বসে আছে চেয়ার আছে লাইট জ্বলছে পাখা আছে ঘড়ি আছে-এ --